চারটে করে চেয়ার দেওয়া চেয়ার গুলো সাদা কাপড় দিয়ে ঢা--

চিড়িয়াখানার মধ্যে সেটা ছবিটা নিশ্চই তোলা হয়েছে যেখানে সিংহ কে রাখা রয়েছে আর সকালবেলা ছবিটা তোলা হয়েছে।